একটি মেলার দৃশ্য বলে বোঝা যাচ্ছে এখানে অনেক মানুষের জমায়েতই হয়েছে এখানে দেখা যাচ্ছে। আর পিছনে ঘরবাড়ি রং রং কিছু রঙিন ঘর বাড়ি দেখা যাচ্ছে। গাছ পা সবুজ গাছপালা এখানে দেখা যা --

এটি একটি হোটেল এর সামনে থেকে নেওয়া ছবি। যার নিচে হচ্ছে এটি দোকান আছে।

এটি একটি বাড়ির আ এটি একটি বাড়ির রাস্তার উপরে যেখানে সামনের দুটো গাছ দেখা যাচ্ছে। বাড়ির রং সাদা আর উম গেরুয়া আ এর মধ্যে দেখা যাচ্ছে আর পিছনে আকাশটাও নীল দেখা যা--

একটি পাহাড়ি কোন অঞ্চলের ছবি। যেখানে বড় বড় পাথরের চাই দেখা যাচ্ছে। একটি সবুজে ঘেরা একটি জায়গা দেখা যাচ্ছে। সামনে একটি পাখি বসে আছে খুবই মনোরম দৃশ্য।

এটাও একটা দোকানের গার্মেন্টস সেক উম সেক্টরের ছবি যেখানে প্যান্ট ট্রাউজার ।

পিছনে আকাশের রং বিবর্ণ আর কয়েকটি বাড়ির রং এখানে দেখা যাচ্ছে।